মহিলার ঘাড়ে ব্যাগ -ও রয়েছে দেখতে পাচ্ছি।

উপরে অনেকগুলি লাইটও দেখা যাচ্ছে।

বাড়ির সামনে একটা মাঠও দেখা যাচ্ছে।

একটা জালনাও লাগানো আছে।

একটা ঘর ও দেখতে পাচ্ছি।

আমি ইখানে একটি ইস্টেশন দেখতে পাচ্ছি।

আমি এইখানে একটি রুম দেখতে পাচ্ছি।

আমি এখানে একটা দোকান দেখতে পাচ্ছি।